একটা লোক সাইকেল চালিয়ে যাচ্ছে।

ভেতরে দ্যাওয়ালটা পুরোটা সাদা রঙের।

শোরুম -টি হলুদ কালো বেলুন দিয়ে সাজানো।

দুজন মেয়ে গল্প করছে নিজেদের মধ্যে।

বিভিন্ন সোফা ডাইনিং টেবিল চেয়ার রাখা আছে।

একটা রাস্তা আছে রাস্তার মধ্যে ব্যারিকেড লাগানো রয়েছে।

মঞ্চের ওপরে একটা সাদা রঙের সোফা লাগানো আছে।

ফ্যাক্টরির সাইডে একটা গাছ দাঁড়িয়ে আছে।

অনেকগুলো গাঁদা ফুলের মাঝে একটা গোলাপী কালারের গোলাপ ফুল ফুটে আছে।

এখানে চারজন মানুষকে দেখা যাচ্ছে।

বাগানের মধ্যে একটা বেঞ্চ দেখা যাচ্ছে।

তার মধ্যে সবথেকে মধ্যেরটা গোলাপি কালারের ।

দোকানের পাশে আরেকটি দোকানের গেট সেটা আকাশী কালারের।